উপরে অনেকগুলা লাইটিং করা হয়েসে ।

এই ছবিটির মধ্যে আমি দেখতে পাচ্ছি যে একটি তেলের পাম্প দেখা যাচ্ছে।

এই সবিটির মইদ্যে আমি দ্যাখতে পাচ্ছি যে একটি বড় গেট দেখা যাচ্ছে।

দুনু পাশে দুইটি বড়ো বড়ো লাইট রাখানো রয়েছে।

দোকানের মধ্যে একজন পুরুষ দেখা যাচ্ছে অনেকগুলা ঔষধ মধ্যে রাখা আসে।

ডক্টরের প্রেচকিশন দেখা যাচ্ছে ডক্টরের গায়ে সাদা রঙ্গের কাপড় লাগানো রয়েসে ।

কয়েকটি সুটো চারা দেখা যাচ্ছে একটি সুটো মগ দেখা যাচ্ছে পাশে অনেকগুলা কাপড়ও শুকানোর মধ্যে দেওয়া হয়েসে।

এই ছবিটির মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেক জন মানুষ দেখা যাচ্ছে এখানে মাছ বিক্রিও করা হয়।

পাশে রেকের মইধ্যে অনেকগুলা মাছ দেখা যাচ্ছে।

এই ছবিটির মইধ্যে আমি দেখতে পাচ্ছি যে একটি গরের মইধ্যে অনেকগুলা রড দেখা যাচ্ছে।

এটিএমের দরজাটি হাফ দিয়ে বানানো রয়েছে।

মানুষে বড়ি দিয়ে মাছ ধরতাছে চারিদিকে অনেকগুলি গাছপালা দেখা যাচ্ছে।

ট্রেনের লাইন তিনটা দেখা যাচ্ছে উপরে একটি ওভার ব্রিজ দেখা যাচ্ছে।

রাস্তার পাশে বা বাউন্ডারি ওয়াল দেওয়া রয়েসে।

বিলের মইধ্যে একটি নৌকা দেখা যাচ্ছে নৌকার উপরে দুই জন লোক দেখা যাচ্ছে।

চারিদিকে অনেকগুলা গাছপালা দেখা যাচ্ছে।

একটি লম্বা লম্বা লঙ্গর দেখা যাচ্ছে।

এবং চতুরপাশে অনেকগুলা গাছপালা দেখা যাচ্চে।

এই সবিটির মধ্যে আমি দেখতে পাচ্ছি যে একটি হার্ডওয়ারের দোকান দেখা যাচ্ছে।

এই ছবিটির মধ্যে আমি দেখতে পারছি যে একটি ঘর দেখা যাচ্ছে।